এছাড়া আমার movie দেখা হয় তোমার যেগুলা art film গুলো হয় মানে স্বাভাবিক যে movie গুলা হয় আর কি আহ নায়ক নায়িকার চরিত্রের উপর কেন্দ্র করে ওগুলার থেকে তো অনেকটা আলাদা হচ্ছে তোমার art film গুলা ওগুলা থেকে তোমার অনেক কিছু শেখাও যায় জানাও যায় তো ওই ধরনের movie গুলো আসলে ভালো লাগে। আপনি কি আমাকে এরকম কয়েকটা movie বা উপন্যাস suggest করবেন যেটা আমি আমার free time পরতে পারবো। আহ হ্যাঁ আমি হচ্ছে এই উপন্যাসটা তুমি পড়ো থাকতে পারো but একটা উপন্যাস আছে হুমাযুন আহম্মদ এর সেটা হচ্ছে লীলা বতী তো ওখানে একটা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে একটা মেয়ে কিন্তু ওই মেয়েটা হচ্ছে তোমার এ উম

এটা কোন এ উপন্যাসটা মানে উম গতানুগতিক কোন প্রেম কাহিনী। type এর উপন্যাস না। কিন্তু খুব মজার কারণ এক একটা চরিত্র একটা থেকে আর একটা খুব আলাদা থাকে। তোর different হওয়ার কারণে আহ আরকি উপন্যাসটা আমি খুব enjoy করছি। তাহলে আমিও পড়ে দেখব লেখকের নাম হুমায়ন আহম্মেদ নাকি হুমায়ুন ফরিদ? না না হুমায়ন আহম্মেদ লেখকের নাম হচ্ছে হুমায়ন আহম্মেদ। আর গল্পটা মানে উপন্যাসটা হচ্ছে কি লীলাবতী। তো উপন্যাসটা খুব মজার হয় পুরোটা পড়লে তুমি একদম মনে হবে যে মানুষগুলোর সাথে খুব বেশি relate করতে পারতেছো মনে হবে যে ওদেরকে তুমি নিজে থেকেই চেনো। বা ওখানেই থাকতেছো মানে ওই পুরোটা বাড়ির মানে লোকগুলা তারপর বাড়ির কোনায় কোনায় কি আছে কি কি গাছ আছে ওরা কিভাবে জীবন যাপন করে এত সুন্দর করে উনি বর্ণনা করেছে বইটার মধ্যে যে ওই বইটা পড়তে পড়তে তোমার মনে হবে তুমি নিজেই ওইখানেই থাকতেছো বা ওদেরকে চেনো personally এরকম একটা fill হবে। ঠিক আছে আপু আমি তাহলে আজকে এটা আজকে বা কালকের মধ্যে এটা আমি সংগ্রহ করে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ এই বইটা খুব ভালো হবে এটা পড়ার চেষ্টা করতে পারো। এছাড়া তুমি recently কোন বইটা পড়েছ যেটা তোমার ভালো লাগছে? আমি শেষের চিঠি একটা উপন্যাস পড়লাম। হম এটা কার লেখা? এটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। এটা মানে কেমন অনেক বড় নাকি medium? হ্যাঁ এটা অনেক বড় আমি বিগত প্রায় তিন সাড়ে তিন মাস ধরে পড়তেছি এখনো আমার শেষ হয় নাই আমি এখনো মাঝা মাঝিতে আছি। ও আচ্ছা আচ্ছা অনেক বড় এখনো শেষ হয়নি?

যে আপু আমার পরীক্ষা ছিল তো সেই ক্ষেত্রে মনে করুন পড়ালেখার দিকে একটু focus দিয়েছিলাম সেই জন্য। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো পড়ালেখার কারণে আমিও এটাই করি না থাকলে আমি হচ্ছে কোন বই শুরু করি না। কারণ একটা ব্যাপার কি তুমি যদি একটা বই পড়া শুরু করো মাঝখানে যদি আবার break দিয়ে অন্য কোন কাজ করো বেশ কয়েকদিন বইটা না পারো তারপরে বইটার সাথে তুমি মানে মিলাতে পারবে না কোন কিছুই তো যার কারণে যখন একটা বই পড়ার start করবা প্রতিদিনই ওই বইটা আসলে পড়া লাগে নাহলে ওইটার আর কি ভালো লাগেনা পরে আর মাঝখানে যদি অনেক বেশি বিরতি দিয়ে দাও এরকম

কোন একটা উপন্যাস পড়ার মাঝা মাঝিতে মাঝে যদি রেখে দেওয়া হয় তখন আর ওই জিনিসটা পড়ার প্রতি আগ্রহটাও আর থাকে না। হ্যাঁ হ্যাঁ আগ্রহটা নষ্ট হয়ে যাই একদম এটা ঠিক বলেছো।

আপনি কি movie দেখেন? হ্যাঁ হ্যাঁ আমি movie দেখি আহ movie দেখতে আমার কাছে ভালোই লাগে তবে ইদানিং হচ্ছে series দেখতেছি কারণ দেখা যায় যে একটা series শুরু করলে। অনেকদিন ধরে টানা ওই series টাই দেখি প্রত্যেকদিন একটা বা দুটা করে episode দেখা হয় series এর আর movie র ক্ষেত্রে সেটা তো একদিনেই একটা movie দেখা হয়। এরকম recently movie দেখেছি মনে হয় হইচই একটা movie দেখলাম কিন্তু series দেখা হয় বেশি তোমার আহ হইচই এ একটা series দেখছিলাম ছোট ওটা একটা বইয়ের উপর আর কি Depend করে নির্মাণ করেছে শরৎচন্দ্রের একটা বই তো ওই series টা recently হচ্ছে দেখেছি। আপনি movie এর থেকেও series বেশি দেখেন তাই না?

Movie র থেকে বেশি series দেখতে পছন্দ করি আমি english series তারপর hindi বাংলা সব mixed করেই দেখি। তবে আমার কাছে মনে হয় english টাই বেশি মজা লাগে বাংলা series গুলো তো দেখই একটু গতানুগতিক হয়ে থাকে। মানে সবই একই রকমের কাহিনী same old love story তো এইগুলো একটু কম দেখি তবে হ্যাঁ বাইরের series গুলো কিন্তু খুব ভালো হয় ওগুলো দেখা হয় এছাড়া আপু মনে করেন আমাদের বিভিন্ন অনুষ্ঠান মানে বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে কিছু short film বের হয় ওগুলো কি টেলিফিন আকারে? হ্যাঁ হ্যাঁ আহ আমাদের যেমন

ওগুলো সবসময় special থাকে ওগুলো সারা বছরের কাজের থেকে যেহেতু একটু আলাদা হয় আসলে তোমার ওগুলো দেখা হয়। জি

একটা দুইটা series দেখি তখন একটা series শুরু করি কারণ একটা series দেখা শুরু করলে ওই series এর দিকে হচ্ছে তোমার মনোযোগ চলে যায় তখন মাথার মধ্যে অন্য কোন tension

আহ খারাপ চিন্তা ভাবনা থাকে না তো দেখা যায় মাঝে মাঝে উম mood চিন্তা ভাবনা change করার জন্য কোন একটা series দেখা শুরু করি ভালো একটা series দেখলে আসলে mood ও change হইতে পারে তোমার। জি আচ্ছা আপু আপনি কি গান শোনেন?

না আমি তো অতটা গান শুনি না।

এমনিতে আমি বাংলা band এর গান শুনি বাংলা band এর গান গুলাই আমার ভালো লাগে movie তে যে গানগুলো দেখানো হয় ওগুলো আসলে একদমই শোনা হয় না band এর গান তোমার আহ slow move যেগুলো থাকে ওগুলো গান বেশি ভালো লাগে আর বাসার মধ্যে আসলে জোরে জোরে মনে কর disco song তো আসলে না তো ঠান্ডা গান গুলোই দেখা যায়। শুনতেছি শুনেও আরাম লাগতেছে আর মাথাটাও ঠান্ডা লাগতেছে এই আর কি। এই যে আপু এখন যে বর্তমানে rap song গুলো যেভাবে viral হচ্ছে বা যেভাবে চলতে সে প্রাধান্য পাচ্ছে কি আপনার ভালো লাগে? আমার সত্যি কথা বলতে আমার rap song একদমই পছন্দ না rap song যখন কোন party তে দেখি কেউ rap song চালাচ্ছে ঠিক আছে ওটা normal কিন্তু আমি বাসায় বসে একটা rap song শুনবো, TV তে ছেড়ে cassette এ ছেড়ে বাস করে কোথাও যাচ্ছি বা বাহিরে যাচ্ছি। তখন headphone একটা rap song লাগাই শুনবো। এরকম আমার একদমই পছন্দ নয়। আমার উল্টা এটা হয় যে ধর ওর rap song শুনলে আমার মাথা ব্যথা করে বুঝছো?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

তো আমার পছন্দ না এজন্য আমি শুনিও না। হম এছাড়া মনে করেন এক আগে মনে করেন rap song গুলো কোন ছেলেরা যেরকম School এ collage এ কোন program বা january happy new year এর program এ ধরনের program গুলো জানতো কিন্তু এখন তো সচরাচর এটা অনেকটাই প্রাধান্য পাচ্ছে এখন দেখা যায় বিয়ে বাড়িতেও rap song আনা হয়।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 একদম মিলে মিশে একাকার করে দিয়েছে যার কারণে এখন মনে করো একটা গান start হয় গানটা শুনলে প্রথম দেখে মনে হয় আচ্ছা ঠিক আছে এটা একটা normal classic গান পরে গানের মাঝখানে দেখা যায় আবার rap songs মানে কোন আগামাথা থাকে না গান এমন ভাবে mixed করে বের করতেছে তো আমার আসলে এগুলো ভালো লাগেনা আমার classic song অনেক পছন্দ এবং আমি পুরনো গান অনেক শুনি। পুরনো দিনের গান search করে করে শুনি আবার মাঝে মাঝে হচ্ছে তোমার গান শুনতে ভালো না লাগলে শুধুমাত্র কোন একটা music ছেড়ে বসে থাকি কোনো song ই শুনি না দেখা যায় এমন হয় অনেক সময় তুমি

এখন আবার দেখা যায় robotic dance গুল বেশি চলতেছে। আমার robotic dance সম্পর্কে কোন idea নেই আহ তুমি কি একটু বলবে এটা কি? ওই যে robot এর style এ যে dance গুলা হয় কোথাই slow motion এ আচ্ছা আচ্ছা break dance এর মত অনেকটা?

আচ্ছা আচ্ছা ওটা কি এখন অনেক trendy নাকি? হ্যাঁ বর্তমানে অন্যান্য দেশ দেশে তো অনেকটা trendy তো এখন এটা দেখছি বাংলাদেশেও অনেকটা follow করা হচ্ছে, সব dance এর normal dance গুলো থেকে robotic dance এর একটা দিকে চেক ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

যে copy copy হয় বেশি art গুলো তো এটা trend নতুন হয় তবে আমি এই trend সম্পর্কে বেশি কিছু জানি না। breakdancing সম্পর্কে তবে এটা কেমন হয় দেখছি একবার দুইবার এছাড়া তাহলে আপু এক্ষুনি একটা কাজ করে দেবেন আমার আপনি আমাকে সুন্দর করে কয়েকটা movie বা কয়েকটা series তারপর কয়েকটা উপন্যাস এগুলো আপনাকে অনেকটা অনেক ভালো লাগছে। ওই বইগুলো আমাকে tag করে দেবেন। আচ্ছা ঠিক আছে এরকম তোমাকে আমি অবশ্যই massage দিয়ে বলে দেব যে কি কি তোমার উপন্যাস বই বা গান তুমি শুনতে পারো তবে উপন্যাসের ক্ষেত্রে আমি বলবো যে হুমায়ন আহম্মদের উপন্যাস গুলা খুব ভালো হয়।

একটা মানে বই web series ই আছে ওটা দেখতে পারো। আর তোমার যদি একটু thriller কিছু পছন্দ হয় সেই ক্ষেত্রে তুমি মিথিক্যালি পড়তে পারো। এছাড়া আমি তোমাকে হচ্ছে massage দিয়ে জানিয়ে দেবো তুমি কি কি পড়তে পারো অবসর সময় বা কি কি দেখতে পারো কেমন জি তাহলে আমি ওই বই গুলো সংগ্রহ করে আমার অবসর সময় গুলাতে পরে সময় কাটাবো।

অবশ্যই যাই হোক আপু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার কাছে নতুন নতুন advice পেলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে তুমিও ভালো থাকবে আবার কথা হবে। জি ভালো থাকবেন ।